ক্রিয়েটিং অবজেক্টস এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে রেফারেন্স ভ্যারিয়েবল কন্সট্রকটিং অবজেক্ট এবং অবজেক্টের জন্য মেমরি অ্যালোকেশন সম্পর্কে শিখব
এখানে আমরা উবুন্টু সংস্করণ 1110 জেডিকে 16 এবং এক্লিপসে ইদে 370 ব্যবহার করছি
টিউটোরিয়ালটি অনুসরণ করতে এক্লিপসে ব্যবহার করে সহজ ক্লাস তৈরি সম্পর্কে জানতে হবে
না হলে এই বিষয়ে স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট অর্গ তে উপলব্ধ এই টিউটোরিয়ালটি দেখুন
ভ্যারিয়েবলস এবং মেথডস একত্রে ক্লাসের মেম্বার গঠন করে
ক্লাসের মেম্বার অ্যাক্সেস করতে ক্লাসের জন্য অবজেক্ট তৈরি করা প্রয়োজন
এখন দেখি যে অবজেক্ট কি160
অবজেক্ট হল ক্লাসের ইনস্ট্যান্স
প্রতিটি অবজেক্ট স্টেট এবং বিহেভিওর দ্বারা গঠিত
হুমান বেইং ক্লাস এর উদাহরণটি মনে করুন যা আগের টিউটোরিয়ালে ব্যাখ্যা করেছি
অবজেক্ট তার স্টেট ফিল্ডস বা ভ্যারিয়েবলে সংরক্ষিত করে
এটি তার আচরণ মেথডস এর মাধ্যমে প্রকাশ করে
এখন রেফারেন্স ভ্যারিয়েবল সম্পর্কে শেখা যাক
আমরা জাভাতে ৮টি প্রিমিটিভ ডেটা টাইপ সম্পর্কে জানি
অন্য সকল ধরন প্রিমিটিভের বদলে অবজেক্টে প্রসঙ্গিত
ভ্যারিয়েবল যা অবজেক্টে প্রসঙ্গিত তা হল রেফারেন্স ভ্যারিয়েবল
এখন স্টুডেন্ট ক্লাসে ফিরে যাই যা আমরা ইতিমধ্যে আগের টিউটোরিয়ালে তৈরি করেছি
এখন এই ক্লাস থেকে মেন মেথড মুছে ফেলি
এখন Ctrl এবং S কি একসাথে টিপে ফাইলটি সংরক্ষণ করি
এখন একই প্রজেক্টে টেস্টস্টুডেন্ট নামে আরেকটি ক্লাস তৈরি করুন
আমি ইতিমধ্যে এটি তৈরি করেছি
এই ক্লাসে মেন মেথড রয়েছে
এখন আমি মেন মেথডে স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরী করব
এইজন্য মেন মেথডে লিখব স্টুডেন্ট স্পেস স্টাড1 ইকুয়াল টু নিউ স্পেস স্টুডেন্ট ওপেনিং এবং ক্লোসিং বন্ধনী সেমিকোলন
আমরা স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরী করেছি
এখানে স্টুডেন্ট হল ক্লাসের নাম যার জন্য অবজেক্ট তৈরী করা হয়
স্টাড1 হল রেফারেন্স ভ্যারিয়েবল যা স্টুডেন্ট ক্লাসের অবজেক্টে প্রসঙ্গিত
এবং নিউ কীওয়ার্ড নতুন অবজেক্ট তৈরির জন্য স্পেস বরাদ্দ করে
স্টাড1 স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট নয়
এটি শুধুমাত্র নির্মিত নতুন অবজেক্টের রেফারেন্স রাখে
এখন দেখি যে স্টাড1 এ কি রয়েছে
তাই পরের লাইনে লিখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন বন্ধনী ও ডবল উদ্ধৃতি চিনহের মধ্যে স্টাড1 কন্টেইনস স্পেস প্লাস স্টাড1 এবং সেমিকোলন
এখন টেস্টস্টুডেন্ট ডট জাভা ফাইলটি সংরক্ষণ করে রান করুন
আমরা নিম্নরূপে আউটপুট পাই
সুতরাং এখানে স্টুডেন্ট হল নির্মিত নতুন অবজেক্টের ক্লাসের নাম
দ্বিতীয় অংশ হল নির্মিত নতুন অবজেক্টের মেমরি এড্রেস
স্টাড1 ব্যবহার করে আমরা স্টুডেন্ট ক্লাসের ফিল্ডস এবং মেথড অ্যাক্সেস করতে পারি
আমরা এই সম্পর্কে পরে শিখব
এখন আমি স্টুডেন্ট ক্লাসের আরেকটি অবজেক্ট তৈরী করব
তাই আমি লিখব স্টুডেন্ট স্পেস স্টাড2 ইকুয়াল টু নিউ স্পেস স্টুডেন্ট ওপেনিং এবং ক্লোসিং বন্ধনী সেমিকোলন
এখন পরের লাইনে লিখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন বন্ধনী ও ডবল উদ্ধৃতি চিনহের মধ্যে স্টাড2 কন্টেইনস স্পেস প্লাস স্টাড2 এবং সেমিকোলন
এখন এই ফাইলটি সংরক্ষণ করে রান করি
আমরা দেখি যে এখানে স্টাড1 এবং স্টাড2 দুটি ভিন্ন অবজেক্টকে বোঝায়
সুতরাং স্টাড1 এবং স্টাড2 দুটি ভিন্ন শিক্ষার্থীকে বোঝায়
আমাদের কাছে ভিন্ন রোল নম্বর এবং নাম রয়েছে
এখন এখানে আমরা একটি পরিবর্তন করতে পারি
এখানে লিখুন স্টুডেন্ট স্টাড2 ইকুয়াল টু স্টাড1
এখন এই ফাইলটি সংরক্ষণ করে রান করুন
আমরা দেখি যে এখানে স্টাড1 এবং স্টাড2 উভয়ই এক অবজেক্টকে বোঝায়
এর মানে হল স্টাড1 এবং স্টাড2 উভয়ই একটি রোল নম্বর এবং নামের সাথে একই অবজেক্টকে বোঝায়
সুতরাং এই টিউটোরিয়ালে আমরা শিখেছি রেফারেন্স ভ্যারিয়েবল নতুন অপারেটর ব্যবহার করে অবজেক্ট তৈরী এবং নির্দেশিত রেফারেন্স
নির্দেশিত কাজ হিসাবে টেস্টেমপ্লয়ী নামে আরেকটি ক্লাস তৈরি করুন
ইএমপি1 হিসাবে রেফারেন্স ভ্যারিয়েবলের সাথে এমপ্লয়ী ক্লাসের অবজেক্ট তৈরি করুন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
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
ধন্যবাদ